আপনার বাবা মাও, আপনার বাবা মাও সুস্থ থাকুক এই দুয়া করি, ছোটভাইকে ভালোবাসা দিয়েন ভাই, আসসালামু আলাইকুম, আবার ভাই, নাটোর আসলে অবশ্যই দেখা করবো, যাই হোক ভালো থাকেন, আসসালামু আলাইকুম।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

Hello আকাশ Hello আকাশ কি করছিস রে ভাই? এইতো ভাই বসে আছি। তোর কাছে কি আমার আওয়াজ যাচ্ছে ঠিক থাক মতো Network পাচ্ছিস তো?

হ্যাঁ তোর আওয়াজ একদম ঠিকঠাকই আসছে, না আমি Hello বললাম তো, প্রথমবারে তুই শুনতে পেলি না বা reply দিলিনা, তাই জিজ্ঞেস করলাম আর কি। না, সেটা না। দেখ network এর একটু এখন problem হয় তো প্রথমবারে problem জন্য হয়তো শুনতে ঠিক ঠিক প্রথমগুলা ঐরকম ই হয় বেশির ভাগই আর কি, নিয়ে বল তারপরে যে তোর খবর টবর বল তুই কি করছিস এখন কাজ টাজ করছিস না কি করছিস এখন মানে কোথাও কাজ করছিস এখন না পড়াশোনা না কি করছিস তোর খবর তো পাইনি অনেকদিন ধরে phone টোন তো করিস না তুইও করিস না। আমিও ফোন টোন করতে time পাইনা যেহেতু কাজে ব্যস্ত ছিলাম অনেক তাই আজ ভাবলাম আজকে দেখি ফোনটা করে দেখি তুই কি করছিস না করছিস, হ্যাঁ, তা তো তুই ভালোই করেছিস phone টা করে তোর সাথে প্রায় অনেকদিন যাবত আমার কথা হয়নি। হ্যাঁ মানে কি আর করব বল মানে এসময় টা এখন পড়াশোনা করছি তোর এখন যেহেতু graduation করছি। এ তা তো এটা তো তার পাশাপাশি একটা কাজও করছি মানে একটা officially মানে একটা কাজ করছি। নতুন একটা অফিস সেখানে বিভিন্ন রকম কাজ হচ্ছে এ মানে part time job হিসাবে মানে সেখানে আমি কাজটা করছি। যে professional ভাবে করছি সেটা নয়। ও আচ্ছা আচ্ছা মানে নতুন একটা কাজ করছিস but সেটা part time হিসাবে করছিস মানে full time হিসেবে করিস না, হ্যাঁ দেখ এক রকম বলা যেতেই পারে, মানে part time job কারণ দেখ আমি এই অফিস থেকে join করলাম মাত্র পাঁচ মাস হল তা আমি অফিসে যে স্যার বা বস যে in charge আছে আর কি। তাদের সাথে আমি কথা বলেছি, যে sir আমি তো এখন পড়াশোনা করছি, তা আমাকে কিন্তু ছুটির প্রয়োজন টা হয়তো আমার বেশি হবে কলেজে হয়তো পরীক্ষা হল বা পড়তে হল আমাকে বাড়িতে পরীক্ষার আগে তো উনারা বললেন বেশ ঠিক আছে তুমি কাজ করো যখন তখন তোমার ছুটি, ছুটির মানে প্রয়োজন হবে তখন আমরা তোমাকে ছুটি দেবো আর তুমি continue কাজটা মানে করো বাড়িতে করা বা অফিস এসে কর কোন problem নেই। একদিকে পড়াশোনাটাও চালিয়ে যাও আর কাজ টাও করো মানে সেই হিসাব থেকেই বললাম যে part time job আর কি। professionally ভেবে নিয়েছি যে পড়াশোনা ছেড়ে ওটাই কাজ সেটা ওটা আমি করছি না মানে পড়াশোনা করছি তো তার পাশাপাশি কাজটা হচ্ছে আমার খুব মানে ভালো লাগছে। বলতে গেলে যে কাজও হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কাজের টাকাটা income করে কাজে লাগাতে পারছি। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম মানে যদি বলা হয় তো পড়াশোনার জন্য তুই sir কাছ থেকে time টা চেয়ে নিয়েছিস এই কারণে যে স্যার আমি মানে ছুটিটা হয়তো বেশি নিতে পারি তাই জন্য আমি full time হিসেবে কাজ করব না, আর যতটুকু পারবো আমি চেষ্টা করব full time হিসাবে করার but যদি না হয় তো আমি half time বা part time হিসেবে করব এরকমই ভাবেই তো বলেছিস তাইতো?

create করেন না কোনো কাজের জন্য, হয়তো আমি যেইটুকু সময় পাই সেইটুকু কাজ করে কিন্তু ওদেরকে পুষিয়ে দি, মানে যে পরিমান বলে হয়তো আমি কোন সময় ফাঁকা time বসে থাকলাম আমাকে যদি বলে এই কাজটা করে দাও আমি কিন্তু না বলি না, মানে আমি করে দি। যতটা পারি তার থেকেও অধিক পরিমান কাজ আমি কিন্তু করে দি।

parttime হিসাবে ওটা ঠিক আছে, but officially কোনো কাজ part time হিসাবে কোনো কাজ মেনে নেওয়া সম্ভব নয়, তাই জন্য তুই যখন বললি যে আমি ওই স্যার যেইটা দেয় আর কি করতে বা যেইটা বলে সেইটা আমি করে দি, তারজন্য হয়তো স্যার তোকে ভালোবাসে বা দিয়েছে তাই জন্য কাজটা। হ্যাঁ একদম ঠিক মানে একটা ব্যাপার কি বলতো তোর মানে কোন একটা জায়গায় কাজ করতে গেলে না স্যার বা যারা সব কাজ করে, বা তোর সঙ্গে কাজ করছে, আমার সঙ্গে কাজ করছে তাদের সঙ্গে কিন্তু, মানে সম্পর্কটা কিন্তু খুব ভালো রাখতে হবে সুসম্পর্ক বজায় রাখে কিন্তু থাকতে হবে পরবর্তীকালে হয়তো তুই সমস্যার সম্মুখীন হলি বা তোর কোন সমস্যা হলো ওরা কিন্তু তোর পাশেএসে দাঁড়াবে। আর তুই যদি ধর ওদের সাথে ভালোভাবে মেলামেশা না করিস, বা সম্পর্কটা আবার খারাপ করে ফেলিস তাহলে কিন্তু ওরা পাশে আসে দাঁড়াবে না বা তোকে কিন্তু তোর বিপদের দিনে সাহায্য করবে না। একদম একদম একদম ঠিক বলেছিস আচ্ছা যাই হোক নিয়ে কাজ এখন তোর কি ঠিকঠাক চলছে তো? হ্যাঁ কাজ আমার ঠিকঠাক চলছে। সবই ভালো, তো তা তোর কি খবর বল তোর তো মানে কিছু শুনতে মানে বুঝতেই পারছি না কিছু, এখন কি করছিস না কি বা কোনো কাজ করছিস বা ব্যাবসা করছিস?

এখানে কাজ করছি বলতে আমি আমিও একটা কোম্পানিতে মানে চাকরি করছি আর কি যদি বলতে যাই তাহলে তো সেখানে আমি minimum যদি বলতে হয় তো আমি আজকে নিয়ে totally সাত মাস হল আমি ও সেই, কোম্পানিতে চাকরিটা পেয়েছি করছি আর কি তো চাকরির benefit বা যদি কিভাবে কি কাজ করতে হয় বা কি কাজ বলিস তো কাজটা হচ্ছে তো আমাদের প্রজেক্ট এর কাজ বাইরের রাষ্ট্র থেকে কাজ আসে। চাইনা, আমেরিকা মানে এই বাইরের রাষ্ট্র থেকে আমাদের কাছে কাজ আসে, সেই কাজ গুলো আমরা করি আর কি, কম্পিউটার এর মাধ্যমে বা ল্যাপটপ এর মাধ্যমে করি আর salary কথা যদি বলা হয় তো যাক আমাদেরকে. সবাইকে একটা percentage এর মত দেয় ঠিক আছে তোমার মাসে আমাদেরকে এখন, দশহাজার বা পনেরোহাজার দেয়। পনেরো হাজার যদি বলি পনেরো হাজার দেয় ধর মাসে and ছ মাস পরে কিন্তু thirty percentage up বাড়বে।

সবই মানে কাজ হিসেবে ঠিক আছে বুঝতে পারছিস তো আমার কথাটা মানে যোগ্যতা থেকে হিসাবে তাকে salary বাড়বে আর যাই হোক হলো আর তোরটা কি তোর স্যালারি কেমন কি দিচ্ছে? একটু বলতো? মানে আমার salary টা দেখ সেরকম ভাবে এখন fixed বলা যেতে পারে না যেহেতু আমি part time হিসাবে করছি ই মানে salary তা দিচ্ছে ঠিকই মানে আমার একটু system মতো করেছে. একটা অফিস এ দেখা গেলো কুড়ি জন মতো ধর কাজ করছে তাদের মধ্যে ধর পাঁচজন বা দশ জনকে বাছতে হবে যারা সব থেকে best মানে কাজ করছে বা quality ভালো বা তারা সব দিক থেকে পারদর্শী মানে কাজটাও সঠিক মতো করে দায়িত্ব সহকারে. পাঁচ বা দশ জনকে বেছে নেওয়া হয়েছে অফিসের তরফ থেকে আর সেইটা স্যার রাই decide করেছে এবং সেই দশ জন বা পাঁচজন কে কিন্তু স্যার একটা monthly ই মানে fixed salary ব্যাবস্থা করে দিয়েছে।

আচ্ছা আচ্ছা খুব ভালো ব্যাপার খুব ভালো কথা যে তুই ঘুরে বেড়াচ্ছিলিস ওর থেকে মনে হয় সবথেকে better খুব ভালোই আর কি ঘুরে বেড়ানোর থেকে কাজটা পেয়েছিস অনেক ভালো আর যাই হোক। নিয়ে বল পুজোতে আমাদেরকে তো আর নিমন্ত্রণ তো করলি না পুজোতে কেমন ঘুরলি কি করলি বল?

এ তার কারণ এতখনই ফোন করতে পারি নি আর ফোন টাও ধর, ধর মানে কি বলবো আর কি হয়েছে জানিস তো মানে আমি পুকুরের ধারে বেড়াতে এসেছি এই তা সেখানে যখন আসছি মানে পকেটের মধ্যে ফোনটা ছিল তো তা আমি পুকুরে যখন নামতে যাই,

ই মানে আরো যেসব বন্ধু-বান্ধবী আছে তাদেরকেও আমার কিন্তু সেরকম ভাবে পুজো দেখতে বলা হয়নি। ই আর মানে ফোন করেও উঠতে পারিনি তা পুজো বেশ ভালোই কাটল ও মানে কি কি করেছি কি না করেছি সেসব আমি share করব তোর সাথে, এ তা তুই কেমন কাটালি বল মানে তোদের ওই দিকটাতে? হ্যাঁ আমাদের দিকে আর পুজোর কথা যদি বলিস খুব সুন্দর পূজা হয়েছে আমাদের দিকে মানে পুজোটা খুব ভালো ভালো হয়েছে আনন্দটা অনেক করেছি প্রথম থেকে last পর্যন্ত পুজোতে মানে প্যান্ডেল টা খুব সুন্দর করেছিল মানে সব কিছুই, মানে যদি বলা হয় management একটা মানে যাকে আর কি management দিয়েছিল সবকিছু করার, সে কিন্তু এখানকার নয়। সে কিন্তু বাইরে কার ও এখানকার নিয়েছিল and এমন সুন্দরভাবে করেছে সবকিছু।

হ্যাঁ দেখ সেটা তুই একটা মানে ঠিক কথাই বলেছিস আমি বলবো পুজো মানে পুজো মানে কিন্তু সবাই মানে জানে মানুষের দুর্গাপূজার কথা বলা হচ্ছে। দুর্গা পুজোর কথা বলা হচ্ছে। আর পূজা হচ্ছে কি বলতো বাঙালিদের সবচেয়ে বড় উৎসব, আজকাল তো শুধু বাঙালিরাই, দুর্গা পুজোর সঙ্গে মেতে উঠেছে তা কিন্তু নয় কিন্তু এই পৃথিবীর মধ্যে যে সমস্ত ধর্মের মানুষ বসবাস করে এই ধর হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি ধর্মের মানুষ কিন্তু এখন বলতে গেলে,